হ্যাঁ, বল বাবর খবর কিরে আর তো phone ই করলি না, আর বলিস না শরীর খারাপ বুঝতে পারছিস তো এখন। হ্যাঁ দেখ শরীর খারাপ তো এই সময়টা তো খুব আবহাওয়াটা খারাপ না ওই জন্য ধর প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে আমার কিছু দিন আগে হয়েছিল তোকে তো আমি বললাম জ্বর জ্বালা মাথা ব্যথা, তা তোর কি হয়েছে? আমার ওই মানে ঠান্ডা লেগেছে বুঝতে তো পারছি weather টা কী রকম।

হয় শীত বেশি থেকে যাচ্ছে তো আবার গ্রীষ্ম কম থাকছে আবার আবার গ্রীষ্ম যদি কোন বছর বেশি থাকছে তো সে বছর আবার বর্ষা কম থাকছে মানে বুঝতেই পারছিস তুই দেখছিস হয়তো এগুলো সবই হচ্ছে সেই আমাদের, মানে কারণই বলতে গেলে পরিবেশটা বিভিন্নভাবে দূষিত হয়ে চলেছে আর যত পরিবেশ দূষণ হচ্ছে ততো পরিবেশের প্রতি যার ফলেই কিন্তু এইসব সমস্যা গুলো দেখা দিচ্ছে। হম দিয়ে কি করছিস এখন? কি করবো এই দেখ বাড়িতে বসে আছি শরীরটা খুব খারাপ বলতে গেলে আমারও office তো আজকে বন্ধ মানে ছুটি দিয়েছি কি কারণ বশত, মানে মানে শরীরটা আরকি সেই জন্যই মানে কাজ সবকিছু বন্ধ থাকবে তো আমার তো বিয়ে বাড়ি তাই আমাকে office থেকে যেতে বারণ করেছে। ও আর এখন পড়াশোনা করিস না তাহলে? হ্যাঁ পড়াশোনা তো ধর করছি আর একটা কথা বলতে গেলে কি মানে কাজ তোকে বলা হয়নি মানে আমি যে অফিসটা তে কাজ করছি সেটা আমার part time job না আমাকে কোন চাপ থাকেনা আমার ওখানে যাওয়ার জন্য প্রত্যেকদিন। কোন কিছু হয় নাই মানে বাড়িতে যেটুকু কাজ হয় সেটুকু কাজ বাড়িতে বসেই করতে পারি। বা হয়তো তোর সপ্তাহে দু তিন দিন গেলাম সেটা দিয়ে আজকে submit করতে পারিনি সেই কাজটা বলল যে চাপের কাজ সেটা না ওই জন্যই আমি কাজট করছি। ঢুকেছিলা তা তোর খবর কি বল?

ও মানে কোন কাজে এখনো ডুকিসনি তাহলে নাকি?

তা বলছি একদিন তো তোর সাথে কলেজে সম্পর্কিত আলোচনা হতে গিয়ে আর তো মানে হলো না ভালো ভাবে কথা হলো না তা আজকে আমরা কি আলোচনা নতুন করে শুরু করতে পারি তো? হম অবশ্যই কেন পারি না পারি অবশ্যই। কি বলছিলাম তোদের যে রামপুরহাট কলেজের সেটা মানে কতটা মানে area জুড়ে আছে কলেজ খুব একটা বড় না ছোট বা কি রকম মানে আমাকে একটু বল কলেজ সম্পর্কে? বল শুনতে পেলাম না আর একবার? মানে যে কলেজ তোদের আছে বলছিস সেটা কতটা মানে area জুড়ে আছে? কলেজটা আমাদের রামপুরহাটের কলেজটা অনেক অনেকটাই বড় তাও বলতে গেলে তোর অনেকটাই বড়। ও মানে বলতে গেলে তো মানে প্রায় অনেকটা area জুড়েই আছে কলেজটা তাই না? হম অনেকটা area জুড়ে।

দেখ student বলতে গেলে এখানে উম অনেক অনেক মানে তোর দশ হাজারের তো উপরে থাকবেই আছেই। হ্যাঁ সেটা তো ধর আন্দাজ মতো বলছিস আর এটাই স্বাভাবিক কারণ তুই তো ধর এই বছর নতুন admission নিয়েছিস তুই অতটা হয়তো জানিস না তবে সত্যি দেখ একটা কলেজের student বলতে গেলে কিন্তু তুই যেটা বললি সেটা কাছাকাছি হবে হয়তো ওটা।

না হলেও কিরে আমি তোর সেদিন তো একটা অনুষ্ঠান ছিল কলেজে তো গেলাম তো ওখানটায় শুধু student ছাড়া মানে অ্যালাও হচ্ছিল না আমি গিয়ে দেখলাম এত ছেলে, মানে প্রচুর প্রায় হয়ে যাবে এরকম দশ হাজার। ওরে বাপরে তাহলে বলতে গেলে তো বলতে হবে কলেজটা তা অনেক বড়। হ্যাঁ, এবার ভেবে নে যে কলেজ টা কত বড় হবে area টা কত বড়, হ্যাঁ দেখ একটা কলেজে দশ হাজার student মানে কলেজের area তো অনেক বড় হতেই হবে। হম আর room টা হ্যাঁ বল?

বলছিলাম কি,

আচ্ছা বেশ বলো, বলছি ওই কলেজের যে মানে room সংখ্যা তা room সংখ্যা কত মানে কলেজে room সংখ্যা? হম আমাদের room সংখ্যা মোট দুশো থেকে আড়াই শো টা তো আছে। হম দেখ দশ হাজার student এর পক্ষে কিন্তু দুশো আড়াই শো কিন্তু room সংখ্যা থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু আরেকটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ এবার দেখ মানে এক একটা রুমে কি হয় তোর যেগুলো ধর extra class হয় না সেগুলো ধর ওদের ভাগ করা আছে এই জন্য ধর হয়ে যায়, মোটামুটি কারণ ধর দিন আর morning মিলে এই আছে তো ভাগ করা আছে তো, হ্যাঁ দেখ এটা একটা দিক তার একটা কি কলেজে ধর ধর যেহেতু সবার ক্লাসটা মানে এখন থাকে না।

হম ওটাই যে একই একই subject থাকবে সেটা তো আর না মানে আলাদা আলাদা আলাদা subject সেই জন্য হয়ে যায়। হ্যাঁ এটা, এদিক দিয়ে যদি দেখতে চাস তাহলে ও দিক দিয়ে কিন্তু একটা ভালো দিক বলতে গেলে তাই না, হম আচ্ছা আমার তো রামপুরহাট কলেজ এখান টা তে তুমি তাও আশো বলে দেখতে পারো আমি তো আর তোমাদের কলেজ যাই না তুমি তোমার কলেজের নামটা কি বললে যে, ও আমার কলেজ আমার কলেজ বলতে গেলে তোর আমাদের কলেজ তো ধর বাড়িতে কোন অনেকটা দূরে ধর প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূর তাহলে আমাদের মানে দূরে আর কি, ঠিক আছে ওইটা মানে সাঁইথিয়া নাম শুনে থাকবেন নিশ্চয়ই? হম তাইতো শুনেছি তো, ওই সাইটটাই তেই হচ্ছে কলেজটা, ও,

তোমাদের কলেজ টা কত বড়? মানে আমাদের কলেজটা দেখ বলতে গেলে অনেকটাই বড়ো মানে যেহেতু আমাদের ওখানে আট হাজারের মতো student ঠিক আছে তোদের থেকে একটু কম কিন্তু এরিয়াটা কিন্তু অনেক মানে ধর আমাদের building আছে সেটা হচ্ছে পাঁচতলা building পাঁচটা,

ওগুলো ধর পরবর্তীকালে যদি ছাত্র সংখ্যা বেড়ে যায় এই জন্যই কিন্তু কলেজ কর্তৃপক্ষ আগে থেকেই কিন্তু এ ধরনের ব্যবস্থাগুলো করে রেখেছে। হ্যাঁ ওটা ভালো কারণ ধর কলেজে যদি আবার student বেড়ে যায় বেড়ে যায় বলতে গেলে তো বাড়বেই অবশ্যই। সেইজন্য রাখা ঠিকই, আছে। হ্যাঁ দেখো এই জন্যেই আগে থেকে হয়তো এই মানে পদক্ষেপ গুলো নিয়েছি, আচ্ছা তোদের কলেজের মানে student তো সংখ্যা আমি জানলাম তোদের আচ্ছা মানে master কতগুলো আছে বলতো শিক্ষক কত আছে, দেখ আট হাজার student এর শিক্ষক বলতে গেলে প্রায় আশি থেকে একশো জন শিক্ষকের তো প্রয়োজন আছে তাই কিনা?

আবার একটা কথা মানে আশি থেকে ধর একশো জন শিক্ষক আছে এর পাশাপাশি কিন্তু সহ শিক্ষক মানে যেগুলো যেগুলো দেখে থাকবে school দেখবি মানে যেগুলো চাকরি পায়নি কিন্তু দেখবি, এমনি কোন একটা মানে school থেকে কোন একটা payment তাদের এ করা হয় এর পরিবর্তে কিন্তু teachers রা পায় যেগুলোকে বলে প্যারা টিচার নামটা হয়তো শুনে থাকবি, হম হম হম শুনেছি, এরকম ধর এরকমই শিক্ষকের সংখ্যা আমাদের কলেজে প্রায় দশ থেকে কুড়ি জন মতো আছে।

হ্যাঁ দেখ শিক্ষক ভালোই আছে বলতে গেলে সেরকম একটা কথা। আবার একটা দেখ না থাকলে হবে না এই যে এত student ধর সব শিক্ষকদের সব, attend করতে পারে না হয়তো কারো শরীর খারাপ কারো কোনরকম সমস্যা ঠিক আছে তারপর ধর বিভিন্ন মানে আমাদের একটা কথা বলতে গেলে department মানে আমরা যে arts নিয়ে পড়ি সেই arts র ছেলে বলতে গেলে দূ থেকে তিন হাজার, দূ থেকে তিন হাজার ছেলের তো class নেওয়া একজনের পক্ষে সম্ভব নয় তাই না, হম সেটা তো অবশ্যই একদিনে তো আর সম্ভব হবে না, এবার একটা কথা কি বলতো যতো student হয় না তত কি হয় জানিস তো section ভাগ করা থাকে ধর A section B section C D এরকমভাবে section ভাগ করা থাকে, এক একটা section ধর আর এক একটা সময় class হয় সেই সময় ধর teachers টা যায় তাই গিয়ে ধর class টা ধর নিয়ে আয়, যথেষ্টই ওই subject টা থাকে তো অন্য একটা teachers নেয় দিয়ে class টা নেওয়ায়, হম বুঝতে পারলাম আর, আচ্ছা তুই তুই morning করিস day এ admission করেছিস, দেখ morning day দিয়ে বলতে আমাদের তো সে রকম এখন ভাগ করা হয়নি। মানে তোদের যেটা দেখ ভাগ করা হয়েছে খুব একটা ভালো দিক তোদের মানে ধর তোরা যদি morning এ করে থাকিস তাহলে ক্লাসগুলো সব morning এর দিকে পাবি, আবার যদি day তে করে থাকিস ধর class গুলো day তে পাবি কিন্তু আমাদের দেখ কলেজে সে রকম কোনো একটা ভাগ টাগ কিছু একটা এরকম কিন্তু কোন নিয়ম চালু হয়নি, তা ধর কলেজ time daily ধর দশটা থেকে ঠিক আছে। দশটা বা সাড়ে নটা যা হোক এরকম সময় থাকে, ঠিক আছে তো আমাদের মানে class টা যে সময় থাকে সেই সময় দেখ মানে আমরা যে কলেজে routine অনুযায়ী class হয়। যেমন হয় তো দেখা গেল এক ঘন্টার কোন class হলো, ধর একটা দেড়টা এই দুটো অবধি একটা class হবে দুটো থেকে তিনটে চারটা থেকে পাঁচটা এরকম class হবে হয়তো দেখা গেল তোমার চারটে থেকে পাঁচটা একটা class হয়েছে আর একটা দুটো থেকে তিনটে class হয়েছে তাহলে কিন্তু আমি বাড়ি থেকে খেয়েদেয়ে বেরোতে পারি,

না দেখ day আর morning এখনো ভাগ হয়নি বলতে গেলে মানে college ধর বুঝতেই পারছিস মানে আমরা যে তার admission নিলাম শুরু করলাম তার আগে, এই করোনা virus চলে এসেছে সেই ফলে কিন্তু হয়তো কলেজে আগে ধরে এরকম ধরনের নিয়ম ছিল কিন্তু সেটা আসার পর ধর ভালো করে সে নিয়মটা চালু হয়নি বুঝতেই পারছি সেই virus র ক্ষতি হয়েছিল দেশের। জনগণের অনেক অনেক মানুষ মারা গেছিল, হ্যাঁরে তোর ওই করনার জন্য শুধু জনগণের অসুবিধা হয়নি student দেরও অনেক অসুবিধা হয়েছে অনেক মানে যারা পড়ে, হ্যাঁ দেখ এটা একটা তুই ভালো কথা বললি দেখ আমি তোকে বলি এ সম্পর্কিত মানে কি হয়েছে দেখ যেহেতু virus চলে এসেছে যে ফলে, কি হয়েছে দেশে সমস্ত কিন্তু কার্যালয় বন্ধ মানে office বল school বল college বল অনেক কিন্তু, মানে যেগুলো ধর মানে ব্যবহারকারী মানে নিত্য প্রয়োজনীয় ধর যেগুলোতে গেলে মানুষের কাছে পয়সা ইনকাম হয় যে সব শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো প্রত্যেকটি কিন্তু বন্ধ হয়ে গেছিল এর ফলে কি হয়েছিল, যে সমস্ত student রা ছিল তাদের কিন্তু অনেকটা পড়াশোনা ক্ষতি হয়েছিল একটা কথা তুই ভাব বাড়িতে থেকে পড়াশোনা হবে বাড়িতে থেকে পড়াশোনা করবে এটা কিন্তু পুরোটাই ভুল school college টা কিসের জন্য আছে বাড়িতে কেউ যদি পড়াশোনা করো যদি বাড়িতে থাকে, থেকে তিন ঘন্টা পড়ি তার বেশি তো পড়বে না সারাদিন school যদি যায় সেখানে কিন্তু তার পাঁচ থেকে ছয় ঘন্টা আবার একটা দেখ প্রত্যেকটা বিষয়ের মানে প্রত্যেকটা teachers থাকে ভালো ভালো guide করার জন্য তাই না হম এবার তো বাড়িতে থাকলে মন ওদের বসবে না পড়াশোনায় কিন্তু school থাকলে কি একটা চাপ থাকে যেন আমাকে পড়তে হবে বুঝলে না তো sir বকবে বা শাস্তি দেবে এরকম কিছু একটা থাকে, হ্যাঁ দেখ এটা একটা দেখ ভালো school গেলে কিন্তু এটা ভালো আর একটা কথা দেখ বন্ধু থাকে আর বান্ধবী থাকে দের সাথে পড়তে কিন্তু খুব ভালো লাগে। এবার তুই যদি দেখিস তোর বন্ধুবান্ধবীরা পড়ছে বা পড়াশোনা করে school এটা ভালো ভাবে ভাবে নাম পাচ্ছে বা তাদের নাম হচ্ছে আমি যদি তোর নাম না হয় পাচ্ছে মনে একটা কিন্তু রাগ হবে আমার বন্ধু পাচ্ছে আমি কেন পারব না পড়াশোনাটা school গেলে competition না college গেলে competition হয়,

হ্যাঁ দেখ কলেজে competition হয় বলতে গেলে কি হয় জানিস তো মনে ধর আমি যেটা বললাম সবার department এক না ধর তুই arts নিয়ে পড়ছিস তো তাই কিনা তো আর্টস নিয়ে পড়ছিস , হ্যাঁ আমি arts নিয়ে পড়ছি, দেখ না জেনেই বললাম বেশ ভালো মিলেই গেল কথাটা আমি যেন ধরার arts নিয়ে পড়ছি একটা বন্ধু তার science কেউ commerce কেউ ধর honours মানে এর zoology কেউ ধর philosophy এই সব department প্রত্যেকটা department কিন্তু আলাদা যা করে স্কুলে বন্ধু ছিল ছয় জন ধরা ছয়টা department তিনটে তিনটে চলে গেল ফলে কি হলো সেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ অনেকটা কমে গেল, তারপর school যে তোরা competition করছিস স্কুলে যে ও এত number পেল আমি কম পেলাম এই ধর competition হল ছয়জন যখন একসঙ্গে থাকথিস একসঙ্গে ছয় জন ধর, তারপর একসাথে যে আলাদা হয়ে যাবে কিন্তু competition হয়না college college পড়াটা ধীরে ধীরে মানে, কমে যায় ফলে কি হয় যারা ধর নিম্নবিত্ত ঘরের student বাখুব একটা ভালো অবস্থানে student তারা কি হয় বলত ভালো করে পড়াটা study করতে পারেনা ফলে কি হয় পড়াশোনাটা ছেড়ে যায় কোথায় একটা কাজে লেগে যায়, ধর বিয়ে করে নে বা ধর অন্য কিছু করে এর ফলে কিন্তু পড়াশোনায় খারাপ একটা প্রভাব, হ্যাঁ হ্যাঁ এটা একদম ঠিক বলেছিস তো মানে পড়াশোনার যারা নিম্নবিত্ত তারা কিন্তু বেশির ভাগ আর ওইটার জন্য মানে টাকার, থাকে না বলে পড়াশোনা করতে পারি না আর একটা একটা মানে ছেলে কি হয় যে কম বয়সে বিয়ে করে নিচ্ছে, হ্যাঁ দেখ কম বয়সে বিয়ে করে নিচ্ছে সেটা একটা খুব ভালো দিক বললি মানে খারাপ দিক বললি আমি মানে, বলছি তোকে আর একটা কথা কি বলতো সরকার এখন কিন্তু মানে ছাত্ররা যাতে ভালোভাবে পড়াশোনা করে বা ভালোভাবে পড়াশোনা করতে পায় সেই জন্য কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। এই সুযোগ সুবিধা হয়তো তুই ও পেয়েছিস আমিও পেয়েছি।

হম গিয়েছি বলতে গেলে ধর train যদি যাই হম সেরকম আমাদের train যাওয়া হয় না কারণ ধর আমাদের কাছেই কলেজ আমরা বেশিরভাগ bus ই যাতায়াত করি, হ্যাঁ দেখ তাহলে দেখ হয়তো ওই সময় হয়তো ভাড়াটা যে পরিমাণ মানে নেয় তার থেকে হয়তো একটু কম দিয়েছিস, হম ওটা তো ওটা তো সব first student দের ধর নেও কারণ ধর যেহেতু student মানে সেই জন্য ওরা মানে ভাড়াটা কম নেয় আমাদের, আর একটা কথা student মানে কি ধর student মানে এটাই। তার একটা হয়তো পরবর্তীকালে আমাদের প্রতি কিন্তু, ওদের বা ধর বিভিন্ন আসা প্রত্যাশা থাকে এরা হয়তো বড় হবে কিছু একটা হবে দেশের জন্য ভালো কিছু করবে একটা গর্বের বিষয় হয়ে দাড়াবে তাই না, হম ওরা ওটা বুঝতে কিন্তু সব মানুষ এটা বোঝে না বুঝলি তো, এটা একটা কথা তুই ঠিকই বললি আরো একটা কথা বলি মানে প্রত্যেকটা student কে মানে শিক্ষা অগ্রসর করার জন্য বা শিক্ষামুখী করে তোলার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রকল্প কিন্তু চালু করেছে সরকারের পক্ষ থেকে, হ্যাঁ প্রথমেই বলি দেখ বাচ্ছা থাকে মানে যারা প্রথম প্রচন্ড শিশু মানে যারা একদম মানে যারা খুব অল্প বয়স তাদের দেখ একটা অঙ্গনারী সেন্টার আছে সেখানে গেলে পড়াশোনাটা প্রাথমিক শিক্ষাটা তাদের ওখান থেকে হয়। ওখানে কি হয়, আজ একটা পরিমাণ খাবার দেওয়া প্রতেককেই কিন্তু খাবার দেয় এটা কিসের জন্য দেয়া হয় প্রতেকটা শিশু শিশু কেন্দ্রে যায় এবং পড়াশোনা করে সেই জন্য কিন্তু এটা দেয়া হয়। হম

প্রত্যেকটা ছেলেকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু সরকারের পক্ষ থেকে mid day meal র ব্যবস্থা করা হয় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় হলে কি হয় যারা ধর নিম্নবিত্ত শ্রেণীর student বা নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়ে যারা পড়াশোনা করে, হয়তো বাড়িতে দেখা গেল মানে এমনটাও আছে এখনো তুই দেখবি বাড়িতে দেখবি যে এক বেলা খেয়ে থাকে এক বেলা থাকে না কিন্তু এই mid day meal টা চালু করার ফলে কি হয়েছে বল তো প্রত্যেকটা ছেলে কিন্তু আসুক বা না আসুক মানে প্রত্যেকদিন কিন্তু, school আসে এই যে প্রত্যেকদিন school আসে এতে কিন্তু সে দেখ এক দিন এলো পড়াশোনা করলে না দুই দিন এলো পড়াশোনা করল না তিন দিন তার জন্য কিন্তু সে ঠিকই হয়তো খাবার জন্য আসে school কিন্তু তিন দিন চার দিন ঠিকই তার মধ্যে পড়াশোনা কিন্তু, শিশুর যে ধ্যান ধারণা সেটা কিন্তু আস্তে আস্তে তার মধ্যে কিন্তু জন্মাবে ফলে কি হবে student রা কিন্তু school মুখী হয়ে পড়বে ফলে কি পড়াশোনার দিকে আগ্রহ কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ ওটা তো স্বাভাবিক না কারণ ও তো মানে একদিন দেখবে দুদিন দেখবে এরকম করে তো দেখবে যে না আমি ছাড়া বাকিরা সব পড়াশোনা করছে তখন ওর একটা মনে থাকবে না তাহলে আমি যখন স্কুলে আসছি তখন আমিও পড়াশুনাটা করি, হ্যাঁ দেখ এটা একটা খুব ভালো মানে সেই জন্যই আমি মানে এই সরকারকে বলবো এই পদক্ষেপটা সরকারের খুব ভালো পদক্ষেপ এই ধরনের প্রকল্প গুলো চালু করেছে ফলে কিন্তু অনেক student কিন্তু পড়াশোনা থেকে অগ্রসর হয়েছে ফলে কিন্তু এটা দেখতে গেলে,

প্রকল্প বলতে গেলে দেখ এখনকার যা প্রকল্প ঠিক আছে তো দেখ পড়াশোনার জন্য কিন্তু সরকার থেকেও টাকা দেয়, হ্যাঁ সরকার থেকে টাকা দেয় বিভিন্ন ধরনের প্রকল্প ঐকশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প তারপরে বিবেকানন্দ scholarship এগুলো কিন্তু প্রত্যেকটা প্রকল্পে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাগ আছে। যেমন class অনুযায়ী দেয়,

হয়তো তুই এখন college পড়ছিস তুই বিবেকানন্দ স্কলারশিপ entry করে থাকিস এটা নিশ্চই বারো হাজার something কিছু একটা পয়সা কিন্তু দেয় এটা প্রতিবছর অন্তর অন্তর দেয়, হম বারো হাজার টাকা দেয় আমি আজকে ওটাই ওটাই করতে যাব গা বুঝলি তো মানে online আছে একটা কাকুর কাছে ওর কাছকে যাব গা, ও তাহলে খুব একটা ভালই এই যে তুই পড়াশোনা করছিস এতদূর এসেছিস অঙ্গনারী center থেকে college এলি তোরও হয়তো খুব ভালো লাগছে সেখান থেকে পড়ার অনেকটা সাহায্য হচ্ছে। খুব ভালো লাগছে তো নিশ্চয়ই তোর, হম আচ্ছা বেশ তাহলে ওটা করে আসি ঠিক আছে তারপরে না হয় তোর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বেশ ঠিক আছে তুই তাহলে ভালোভাবে দেখিস ওটা ভালোভাবে করে নিস যাতে মানে পরবর্তীকালে কোন অসুবিধা হতে না হয় আর সময় পেলে আর একদিন ফোন করিস আমরা ব্যাপার গুলো নিয়ে পরে একদিন আলোচনা করব, আচ্ছা বেশ আমি সময় পেলে করব রাখলাম তাহলে,

ঊনিশ তেত্রিশ. আসসালামু আলাইকুম ওয়াওয়ালাইকুমআসসালাম হ্যাঁ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? জী আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জী আলহামদুল্লিলা ভালো, কি করছেন?

হ্যাঁ কি করছিলেন? জী বসে আছি, আপনি?

আমার এইদিকে আবহাওয়ার খবর আসলে খুবই গরম, তা মানে এই শীতের মধ্যে আবহাওয়াটা মানে দিনের বেলা অনেক গরম ছিল এখন এত বেশি গরম যদিও নাই। কিন্ত অনেক বেশি যে ঠাণ্ডার ব্যাপারটা থাকে সেইরকমও নয়, আহ মানে শীতের কাপড় ছাড়াই থাকা যাচ্ছে আর কি, আপনাদের ওইদিকে কি অবস্থা?

আহ আমাদের এইদিকে হচ্ছে last কিছুদিন ধরে, আপনি তো জানেন এখন শীতকাল চলতেছে কিন্তু শীতকাল চললেও last কিছুদিন ধরে আপনার আমাদের এইদিকে অনেক বেশি হচ্ছে গরম ছিল, মানে শীতের দিন অনুয়ায়ী দিনের বেলা অনেক বেশি গরম ছিল, মানে রোদের তীব্রতা অনেক বেশি ছিল, আর এমনিতে হচ্ছে আপনার মানে আপনি একটু। জী আমাদের হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে আপনি এখানে ধরেন গত দুই সপ্তাহ ধরে কেমন আবহাওয়া চলছে সেটা যদি একটু আমাদেরকে বলতেন তাহলে ভালো হতো। জী জী আমাদের এইদিকে হচ্ছে এই যে বলতেছিলাম যে দিনের বেলা দিনের বেলা গরম রাতের বেলা এত বেশি মানে শীত না শীতের দিন তবুও এতো বেশি শীত না, রাতে যতটুকু শীত উম মানে দিনের বেলা এতটুকুও না, এইভাবেই চলতেছে আর রোদের তীব্রতা অনেক বেশি আর সবমিলিয়ে আসলে।

এবারে শীতকালটা হচ্ছে, আপনাদের ওইদিকে কেমন শীত ছিল, অনেক বেশি না কম? হ্যাঁ আমাদের এইখানে প্রচণ্ড পরিমাণে শীত ছিল শীতের অভিজ্ঞতাটা একটু বলেন। আচ্ছা আমাদের এইদিকে মোটামুটি ভালোই শীত ছিল, সেটা হচ্ছে মাঝে প্রায় হচ্ছে সাতদিন, পাঁচ থেকে সাতদিন অনেক বেশি শীত ছিল, এত বেশি ঘন কুয়াশা